ubuntu linux 1604 operating system installing software এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব নিম্ন দ্বারা ubuntu linux 1604 operating system সফটওয়্যার কিভাবে সংস্থাপন করে
synaptic package manager এবং ubuntu software center
tutorial record করতে ubuntu linux 1604 operating system ব্যবহার করছি
tutorial এগোতে অবশ্যই internet সাথে যুক্ত থাকতে হবে
সফ্টওয়্যার সংস্থাপন করতে system administrator be administrator অধিকার থাকতে have
স্যাইন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার a p t এর জন্য একটি graphical program
এটি aptget command line utility জন্য একটি gui
ডিফল্টরূপে স্যাইন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার ubuntu linux 1604 এ পূর্বসংস্থাপিত হবে না
এখন terminal মাধ্যমে এটি সংস্থাপন করা শিখি
keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
এখন terminal লিখুন sudo space a p t hyphen get space install space s y n a p এবং tab কী টিপুন
এটি s y n a p দিয়ে শুরু হওয়া সফ্টওয়্যারের তালিকা প্রদর্শন করবে
এখন synaptic হিসাবে শব্দটি পূরণ করুন এবং enter টিপুন
আপনার administrator পাসওয়ার্ড লিখতে বলা হবে
আপনার admin পাসওয়ার্ড লিখুন
terminal পাসওয়ার্ড লেখার সময় এটি আমাদের কাছে দৃশ্যমান হবে না
enter টিপুন
এখন terminal সংস্থাপিত প্যাকেজের তালিকা দেখায়
এছাড়া ডাউনলোড করা files আকার এবং সংস্থাপনের পর disk space
এটি নিশ্চিত করতে y টিপুন
enter টিপুন
এখন সংস্থাপন শুরু হয় internet গতির উপর নির্ভর করে the কিছু সময় নেবে
এখন আমরা সফলভাবে synaptic package manager সংস্থাপন করেছি
terminal বন্ধ করি
সংস্থাপন নিশ্চিত করতে dash home এ যান search bar লিখুন synaptic
আমরা search ফলাফলে synaptic package manager icon দেখি
এখন synaptic package manager দ্বারা সফ্টওয়্যার সংস্থাপন করা শিখি
synaptic package manager icon click করুন
পাসওয়ার্ড জিজ্ঞাসা করে একটি প্রমাণীকরণ dialog box দেখায়
admin পাসওয়ার্ড লিখুন এবং enter টিপুন
আমরা প্রথমবার synaptic package manager ব্যবহার করলে একটি সুচনাকরণ dialog box দেখায়
এই dialog box synaptic package manager ব্যবহারের তথ্য রয়েছে
এই dialog box বন্ধ করতে close বোতামে click করুন
synaptic package manager এ proxy এবং repository configure করি
এটি অ্যাপ্লিকেশন বা প্যাকেজ সংস্থাপনের আগে করতে have
settings এ যান এবং preferences এ click করুন
preferences window বিভিন্ন ট্যাব রয়েছে যা পর্দায় প্রদর্শিত হয়
proxy settings configure করতে network এ click করুন
proxy server এ আরো দুটি বিকল্প রয়েছেdirect connection এবং manual proxy
আমি direct connection ব্যবহার করব আপনি পছন্দের বিকল্প চয়ন করতে পারেন
window বন্ধ করতে নীচে ok বোতামে click করুন
আবার setting এ যান এবং repositories এ click করুন
পর্দায় software & updates window দেখায়
ubuntu সফটওয়্যার download করার বিভিন্ন উত্স রয়েছে
drop down থেকে download এ click from এবং repositories তালিকা দেখতে mouse বোতাম ধরে রাখুন
অন্যরা সারা বিশ্বের servers তালিকা দেখায়
এই window বন্ধ করতে নীচে cancel বোতামে click করুন
আমি এখানে দেখানো server for india ব্যবহার করছি
software sources window বন্ধ করতে close বোতামে click করুন
আপনি প্রথমবার synaptic package manager ব্যবহার করলে আপনাকে প্যাকেজগুলি পুনরায় লোড করতে হবে
এটি করতে toolbar reload বোতামে click করুন
এটি কিছু সময় নেবে
এখানে দেখুন আমরা দেখি যে প্যাকেজ internet মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে এবং আপডেট হচ্ছে
এখন উদাহরণ হিসাবে vlc player সংস্থাপন করব
এখন toolbar উপস্থিত search ফীল্ডে যান
search dialog box লিখুন vlc এবং তারপরে search বোতামে click করুন
এখানে আমরা তালিকাভুক্ত সকল vlc প্যাকেজ দেখতে পারি
vlc package চয়ন করতে check box ডান click করুন
repository প্যাকেজের সকল তালিকা প্রদর্শন করে একটি dialog box দেখায়
সকল নির্ভরশীল প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে mark বোতামে click করুন
toolbar যান এবং apply বোতামে click করুন
সংস্থাপিত প্যাকেজের বর্ণন সহ একটি summary window দেখায়
সংস্থাপন শুরু করতে নীচে apply বোতামে click করুন
সংস্থাপন প্রক্রিয়াটি কিছু সময় নেবে
এটি সংস্থাপন করা প্যাকেজের সংখ্যা এবং আকারের উপর নির্ভর করে
সংস্থাপন সম্পন্ন হওয়ার সাথে সাথে applying changes window বন্ধ হবে
synaptic package manager window বন্ধ করুন
এখন যাচাই করুন যে vlc player সফলভাবে সংস্থাপিত হয়েছে কিনা
dash home এ যান
search bar লিখুন vlc
আমরা প্রদর্শিত তালিকাতে vlc icon দেখতে পারি এটি খুলতে এতে ক্লিক করুন
একইভাবে আমরা synaptic package manager দ্বারা অন্যান্য অ্যাপ্লিকেশন সংস্থাপন করতে পারি
এরপর শিখব ubuntu software center এর মাধ্যমে সফটওয়্যার সংস্থাপন করা
ubuntu software centre একটি অ্যাপ্লিকেশন যা ubuntu linux os এ সফটওয়্যার পরিচালনার অনুমতি দেয়
আপনি এটি সফটওয়্যার সন্ধান download সংস্থাপন আপডেট বা install করতে ব্যবহার করতে পারেন
এটি আপনাকে এটি ব্যবহার করার আগেও সফ্টওয়্যার সম্পর্কে তথ্য দেয়
ubuntu software center খুলতে launcher এ যান
ubuntu software icon click করুন
ubuntu software centre window দেখায়
উপরে আমরা 3 the ট্যাব দেখতে পারিall installed এবং updates
all ট্যাবে click করুন
আমরা শীর্ষে search bar দেখতে পারি
এটি উপলব্ধ সফ্টওয়্যার সন্ধান করতে সাহায্য করবে
এখন inkscape সফটওয়্যার সংস্থাপন করি
search bar লিখুন inkscape
inkscape সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেখায়
এখন ডান corner install বোতামে click করুন
authentication dialog box দেখায়
আপনার admin পাসওয়ার্ড লিখুন তারপর authenticate বোতামে click করুন
progress bar দেখায় the inkscape সংস্থাপিত হচ্ছে
সংস্থাপন প্যাকেজের সংখ্যা এবং আকারের উপর ভিত্তি করে সংস্থাপন কিছু সময় নেবে
progress উপরের installed ট্যাবেও নির্দেশিত হয় এতে ক্লিক করুন
কোন সংস্থাপন সম্পন্ন করার সময় অন্যান্য অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারেন
inkscape শব্দে click করুন
এটি inkscape সম্পর্কে তথ্য দেখাবে
inkscape সংস্থাপিত হলে আমরা এর পাশে দুটি বোতামে remove এবং launch দেখতে পারি
আপনি সফ্টওয়্যারটি আনইনস্টল করতে চাইলে শুধু remove বোতামে click করুন
অ্যাপ্লিকেশন চালু করতে launch বোতামে click করুন এতে click করুন
এটি inkscape অ্যাপ্লিকেশন চালু করবে
ubuntu software center এ ফিরে যান
এখন updates ট্যাবে click করুন
এটি বলছে যে software is up to date
উপরের বামে refresh icon click করুন এটি নতুন আপডেটের জন্য যাচাই করবে
এখন আমরা একটি os আপডেট পেয়েছি
বর্ণন দেখতে এতে click করুন এটি বন্ধ করুন
এই আপডেট সংস্থাপন করতে চাইলে install বোতামে click করুন অন্যথায় এটি এড়িয়ে যান
এর সাথেই আমরা tutorial শেষে এসেছি সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা নিম্ন দ্বারা ubuntu linux 1604 operating system সফটওয়্যার সংস্থাপন করা শিখেছি: terminal
synaptic package manager এবং ubuntu software center
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the ডাউনলোড করুন এবং দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন
আপনার এই টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ